এটা প্যালেস টাইপ -এর হতে পারে।

উপরটা একটু ব্লু কালার -এর--

একটা ব্লু রঙের কি শোফিস বা অ্যা কিছু একটা রয়েছে।

পেট্রোল পাম্প -এ দেখা যাচ্ছে যে দুটো দিক থেকে পেট্রোল নেওয়া যায়।

হালকা গোলাপী রঙের উমম একটা বড় বাড়ি।

বেশ আহ বড় রঙের একটা বড় বিদ্যালয় সামনেটা কোলাপ্সিবল গেট দেখা যাচ্ছে ।

পিছন দিকে দেখা যাচ্ছে একটা আহ মানুষ বাইক এ করে যাচ্ছে। তার সামনে রয়েছে কয়েকটা নারকেল গাছ সারি সারি দাঁড়িয়ে আছে।

তার পিছন দিকে দেখা যাচ্ছে আরো একটা প্লেন -এর পিছন কিছুটা অংশ দেখা যাচ্ছে সামনে একটা --

বাস -এর সামনে লেখা আছে সমীর ।

আহ পিছন দিকে একটা পোড়ো বাড়ি রয়েছে পাকা বাড়ি।

এখানে বেশ কিছু উঁচু উঁচু দেবদারু গাছ মত আছে।

সামনে-এ একজন ভদ্রলোক দাঁড়িয়ে আছে ভেতরে বেশ কিছু কাস্টমার আছে।

এটা একটা কাঁচা বাড়ির গেট মনে হচ্ছে-এ।